আমরা এখানে দেখতে পাচ্ছি মাছের বাজার অনেক ধুপ লেপ মাছ পাল্লা বাটখারা সাইকেল সাইকেলে ঝুড়ি লাগানো উম ইত্যাদি অনেক কিছু আছে।

হলুদ লাল জামা পড়ে দাঁড়িয়ে আছে সাদা টুপি পরে একজন বসে কাজ করছে--